এক এ মানে-এ কি বলে-এ এতে একধর্মের মানুষ এখানে গিয়ে তাদের--

এটা একটা একটা চার্চ দেখতে পাচ্ছি। পঁচিশে ডিসেম্বর নিশ্চয়ই এখানে কোনো অনুষ্ঠান ছিল দুহাজার বাইশ সালের পঁচিশে ডিসেম্বর । আজ তো-ও দুহাজার তেইশ সালের বারোই তেরোই চোদ্দই জানুয়ারি এ মেলার উৎসব।